যার বাঁপাশে অনেক অনেকগুলি বাইক দাঁড় করানো আছে।

যেখানে উম বোর্ডিং পাস কালেক্ট করা যেতে পারে।

তার পাশাপাশি দোকানের বিতরে দেখা যাচ্ছে বিবিন্ন দরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

আর এই দোকানটির আশেপাশে কিছু গাছপালা দাঁড়িয়ে আছে।

আর সমনে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকা।

উত্তোলিত যার আশেপাশে অনেক মানুষ ঘিরে রয়েছে রাস্তার আশেপাশে।

এখানে তারা প্রথম বর্ষ-বসে ষাট ষাটটি ট্রফি জিতে নিয়েছে।

এই বাউন্ডারিকে গে প্রথম গেটের মধ্যে লেখা রয়েছে--

পাশে তিনজন মহিলা দাঁড়িয়ে আছে।

এটা সম্ভবত একটি রিসেপশন রুম যেখানে রয়েছে একটি বড় চেয়ার আর দুটো--

আশেপাশে অনেক সুন্দর রং করানো রয়েছে কালার-কালারফুল পেইন্টিং ও র--

আর এই আয়নায় অনেক ধরনের প্রতিবিম্ব উছে আছে যেখানে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

আরো অনেক কিছু সুন্দরভাবে সাজানো রয়ে--

আর এই-এই মেশিনগুলি রাখা আছে একটি ঘরে যা অবশ্যই একটি ফিটনেস সেন্টার ।

এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি মিউজিকাল ইন্সট্রুমেন্ট ।

যা সম্ভবত কোনও এক কোনো একটি ম সবজি দোকানের দৃশ্য।

যেখানে একটি ভদ্রলোক হাত দিয়ে মরিচ গুলি বাছাই করছে।

খারাপ মরিচগুলি আলাদা করছে ভালো মরিচগুলি আলাদা করছে।

যা দেখার জন্য অনেক অনেক দর্শক তার মাঠের আশেপাশে বসে আছে যারা খেলা উপভোগ করছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি বিল্ডিং যার সামনে একটি ছোট ফুলের বাগান রয়েছে।

যার মধ্যে বিভিন্ন ধরণের চিপস নামকিন চকলেট বিস্কিট ইত্যাদি দেখা যাচ্ছে।

এবং এটার একটা ক্যাপশনে লেখা রয়েছে ইস আড্ডে পর সব মিলেগা।

আর আশপাশটা খুবই সুন্দরভাবে সাজানো আছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি সুন্দর বাগান।